আমরা সামনে একটা ওয়াটার ওয়াটার ফলেনের মতো দেখা যাচ্ছে যেখানে প্রচুর গাছ দেওয়া আছে এবং--

আমার সা সামনে ঝোপটির মত গাছ দেখা যাচ্ছে যেখানে প্রচুর আ ঝোপটির মতো গাছও আছে বাট আশেপাশে উমম এখানে অনেক গাছপালার অংশ আ ছড়িয়ে আছে যেখানে প্রচুর ইট বালি পাথরও রাখা--

আমার সামনে আচার্য জগদীশচন্দ্র বোস ইন্ডিয়ান বোটানিক্যাল গার্ডেন -এর গেট দেখা যাচ্ছে এবং সেখানে কিছু মানুষ যাচ্ছে।

আমার সামনে একটা বড় গেট দেখা যাচ্ছে এবং সেখানে দুটো মানুষ যাচ্ছে। একটা মেয়ে যাচ্ছে একটা ছেলে যাচ্ছে।

আমার সামনে একটা জিমে এর ভেতরে অংশ দেখা যাচ্ছে। যেখানে জিমের বিভিন্ন মেশিন ডাম্বেল দেখানো যা-- দেখা যাচ্ছে। এবং সেখানে এক সেই--